যে result পাব সে result একটা স্পর্শ কে ঢাল নির্দেশ করবে বুঝতে পারছো স্পর্শকে ঢাল নির্দেশ করবে যে কোনো একটা বক্র রেখা anything একটা বক্র রেখার কোনো একটা point এ যদি আমি কোনো স্পর্শ কাটি ওই স্পর্শক এর সাথে কত কোন তৈরি করছে এটাও কিন্তু খুব সহজে বের করে ফেলা যাবে তাহলে চলো আমার এর ওপর একটা ছোট্ট question solve করি তাহলে মনেহয় ব্যাপারটা তোমার আর একটু clear হবে যে এই স্পর্শকে ঢাল

আচ্ছা তার জন্য তো ধরা যাক আমরা একটা গ্রাফ চিন্তা করি আহ গ্রাফ টা হলো এই রকম যে Y is equal to X square আহ ধরো one point six বিন্দুতে six বিন্দুতে বঙ্কিত কোনো স্পর্শ X অক্ষের সাথে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 কত কোন উৎপর্নো করে কত কোন উৎপর্নো

এইটা মনে করো তোমাকে প্রশ্ন দেওয়া আছে

যে এই Y cot X square গ্রাফ টা কেমন এইটা আঁকতে হবে আমি যদি তোমাকে এইটা ক্লাস নাইন টেনে করতে দিতাম তখন তুমি কি করতে জানো প্রথমে একটা গ্রাফ আঁকতে কথাটা খেয়াল করো একটা গ্রাফ আঁকতে তুমি গ্রাফ টা থাকতো হচ্ছে এইরকম যে দিকের ইটা হচ্ছে x x six এইদিকে ডি টা মনে করো y x six আর ধরো গ্রাফ টা কেমন হতো এইটা জিরো এইটা মনে করো ওয়ান এইটা মনে করো টু এইটা মনে করো আমাদের এইটা মনে করো আমাদের ফ্রী বাম দিকে হচ্ছে এইটা মাইনাস ওয়ান তারপরে আছে মাইনাস টু এইটা হচ্ছে মাইনাস থ্রী তাহলে Y হচ্ছে one তো ধরো এইটাকে আমি বললাম হচ্ছে one X one হলে Y one X mainas one হলেও কিন্তু Y one বুঝেছো এইবার X যদি two হয় Y হচ্ছে four তো ধরলাম আমি এইটা হচ্ছে fourX two হলে Y হচ্ছে four এইযে four minus two হলেও কিন্তু আমাদের four X তিন হলে নয় এইযে এটা মনে করলাম নয় মাইনাস তিন হলেও কিন্তু নয়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

just পোল বা একটা ডিসের মতো গ্রাফ টা দেখতে okay তো আমি এটা একটা সুন্দর করে আকি গ্রাফটা যেহেতু আমাদের free hand drawing আসলে গ্রাফটা সুন্দর করে আঁকলে তুমি দেখবা যে গ্রাফটা হয়তো বা এইরকম একটা U আকৃতির গ্রাফ like this এরকম U এর মতো একটা গ্রাফ আসবে এবার তোমাদের আমি কোন point বলছি বলো তো one point six one point six তাহলে one point six মানে one point six মানে হয়তো বা এই point এই point এই তুমি এটাকে ইস্পর্শ করবা

তো এই point ও যদি স্পর্শ আঁকা হয় এই মনোকরশেখ ইস্পর্শ এই যে এই স্পর্শক টা X শোকের সাথে যে কোন তৈরি করেছে এই কোনটা বের করতে হবে

তাহলে দেখো এইটা যদি তুমি nine ten এ তুমি করতে তাহলে কি করতে বলো তো প্রথমে তুমি গ্রাফ টা আঁকতে খুব carefully একটা দাক দিতে পোশাক আঁকতে তারপর তুমি চাপা দিয়ে মেপে দেখতে

প্রথম তোমার কাজ হবে খেয়াল করো প্রথম তোমার কাজ হবে y is equal to X square এই গ্রাফ টাকে differentiation করা অর্থাৎ D D X O Y বের করা তো D D X O Y মানে D D X O X square এর মান তো তুমি জানোই এর মমান হচ্ছে two X এই two X এর একটা নাম আছে differentiation করে যে result পাওয়া যায় এটা তো result তাইনা এটা হচ্ছে আমাদের result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 অন্তরক সহক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 সহক english এ বলা হয় differential coefficient co-efficient okay differential co-efficient মানে differential করে যে result পাবো তার নাম হচ্ছে differential co-efficient এখন এই differential co-efficient এইটা বলতো কে নির্দেশ করে এই অন্তরক সহক চাবা differential coefficient এইটা নির্দেশ করে কিন্তু আমাদের সেই দিসে জিনিস ঢাল বা ঢালের english হচ্ছে tangents ঢাল বা tangents নির্দেশ করে তারমানে এই বক্রো রেখার যে কোনো বিন্দুতে তুমি যদি স্পর্শ আঁকো তাহলে সে বিন্দুতে তুমি যে ঢাল পাবে এই ঢালের ম্যান হবে ten theta and এই ten theta এর ম্যান হবে হচ্ছে two X কথাটা খেয়াল করো কি বলছিলাম আমি যে differentiation করে যে result পাওয়া যায় সেই result মূলত একটা ঢাল নির্দেশ করে কিসের ঢাল নির্দেশ করে ওই বিন্দুতে যদি কোনো স্পর্শক যদি আঁকা হয় সেই স্পর্শকে ঢাল নির্দেশ করে আর আমি যে result পেলাম সেটার মান দেখলাম আসছে two X তাহলে সেই two X আমাদের আসলে একটা ঢাল প্রকাশ করে এবং এখানে X এর মান যে কোনো কিছু হতে পারে আমাদের এই প্রশ্নে X এর মান বলে দেওয়া আছে one point six তাহলে তুমি এর পরে কি করব তুমি এর পরে লিখবা যে ten theta is equal to two into X এর মান বসবা হচ্ছে one point six বুঝতে পারছো তাহলে তুমি one point six এ হচ্ছে ঢাল বের করতে চাও তাহলে দেখো এখন থেকে কিন্তু theta পাওয়া যাচ্ছে ten invurs এটা হবে সম্ভবত three point two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 এর মান আসবে হচ্ছে বাহাত্তর point ছয়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 so দেখো এইযে যে গ্রাফ একিয়ে যে পদ্ধতিটা আমি দেখলাম গ্রাফ একে এটার নাম হচ্ছে geometrical process জেমেটিক পদ্ধতি আর এই যে পদ্ধতিটা আমি দেখলাম এটা হচ্ছে আমাদের differential process বা বেবকরণ পদ্ধতি I think this is a there তোমার কাছে শুরু শুরু তে মনে হতে পারে যে ভাই এটা কি জিনিস এ তো বিশাল বড়ো but this is not big এটা চুটকির মতো হয়ে যাবে পুরা কারণ এটা তুমি যদি আরেকটু expert হও এটা করতে সর্বোচ্ছ তোমার তিন second সময় লাগবে সর্বোচ্ছ তিন থেকে চার second সময় লাগবে আর নিশ্চই তুমি গ্রাফ আঁকতে জাবানা পরীক্ষার হলে সামান্য একটা হাল বের করার জন্য তাহলে mainly differentiation এর যে কাজ এই কাজটা হলো মূলত ঢাল নির্ণয় তুমি খুব সহজেই একটা বক্ষ রেখার যে কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করে ফেলতে পারো তাহলে এবার আমি তোমাকে একটা home work দেবো এই home work টা তুমি করে group এ post করো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 four X to the power three minus two buy X two the power q pulse seven এই বক এটাকি আসলে এটা বক্ষরেখা আসবে না ওই এইরকম হইতে পারে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 অংকিত স্পর্শক অংকিত

X ox kit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 যে কোন উৎপন্ন করে তার মান কত

কত এইটা তোমার আসলে home work থাকবে এবং তুমি অবশই নিজে এটা solve করে আমাদের group এ post করে দিবা তাহলে দেখো এইটা তুমি খবরদার গ্রাফ একে চিন্তা করোনা যে গ্রাফ একে করবা because তোমার প্রচুর পরিমান সময় অপচয় হয়ে যাবে তাহলে তোমার দায়িত্ব কি জিনিস তোমার দায়িত্ব হলো প্রথমে আগে এই গ্রাফ টাকে differentiation করবা এইযে সমীকরণটা দেওয়া আছে differentiation করে যে result পাওয়া যাবে তার নাম কি বলছিলাম differential coefficient বা অন্তরোগ সহক অন্তরক সহক বের করা অন্তরক সহক টাই হচ্ছে ঢাল প্রকাশ করে এবার ওই অন্তরক সহকের যে সমীকরণ টা পাইছো ওই সমীকরণে X এর মান এইটা বসাবা তাহলে ঢাল পাবা তার ওপর তুমি ten invas করলে কিন্তু ঢালের যে কোন এই কোন টা বের করে ফেলতে পারবা তাহলে আমরা আজকে differentiation যে বাস্তবিক তাৎপর্য এই তাৎপর্য টা বুঝলাম যেটার খুবই কাজের এবং এটা দেখবা আমাদের গতি বৃদ্ধা চেপ্টার পড়ার সময় all most everywhere তোমার কাজে লাগবে তো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তুই সবাই ভালো থেকো আরো পরে তুমি okay group এ post করে দিয়ো hello, hello কি কাজে যাওয়া হইছিলা? হ্যাঁ আসার,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 আলহামদুল্লাহ ভালো আছি তুমি ভালো আছ? এই তো চলছে কেমন আছ? আমি তো কিছুদিন খুবই অসুস্থ ছিলাম, এখন একটু মোটামুটি ভালোই আছি. জানই তো আমার ঠান্ডার সমস্যাটা অনেক বেশি. সবসময় ঠাণ্ডা লাগতেই থাকে. এই অবস্থায় আছি, তোমার কি অবস্থা? কেমন আছ? অনেকদিন পরে কথা হচ্ছে আমাদের. হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই বাজে অবস্থা, মানে, কেমন জানি weather টাই ঠাণ্ডা গরম ঠাণ্ডা গরম এর জন্যেই বা হয়ত এই ঝামেলাটা হচ্ছে, পাশাপাশি ত আর কতই ঝামেলা, তো কি করতেছ এখন? এই তো বসে আছি তা বাড়িতে সবাই কেমন আছে? হ্যাঁ বাড়িতে সবাই মোটামুটি ভালো পিচ্চিটা একটু অসুস্থ, আর আমি তো রুগি, আমি তো অসুস্থ মোটামুটি, তোমার বাসায় সবাই ভালো? হ্যাঁ ভালোই, এই যে আর বোলো না শীতের মধ্যে চুলের সমস্যা, ত্বকের সমস্যা, অনেক সমস্যা, মুখের মধ্যে ব্রণ ওঠে, তারপরে চুল ঝরে যায় এত খুস্কি. খুস্কির ঠেলায় সারা মাথায় ব্রণ বেরিয়ে গেছে, সেই ব্রণের জন্য মুখেও ব্রণ হয়ে গেছে, কি বলব আর, ভাবতেছি ভালো একটা skin এর doctor দেখাতে হবে. হ্যাঁ হ্যাঁ যত দ্রুত সম্ভব তত দ্রুতই মানে ডাক্তারটা দেখাও, আর dandruff কি অনেক বেশি? হ্যাঁ অতিরিক্ত একদম, মানে কি বলতেছি ব্রণ হয়ে গেছে একদম বেশি, এই জন্য. আচ্ছা মাথার মধ্যে অনেক ঘা type এর হয়েছে এগুলাই তো নাকি, ঘা তো আলাদা জিনিস, এটা হচ্ছে এই ব্রন যেরকম হয় না গুটি গুটি, এধরণের,

না না এমন কিছু না ওইভাবে আছে আর কি, এইটা এইটা আগে হইছে, আগে ওইরকম হইত পরে যখন আস্তে আস্তে গরমের দিন আসত শীত চলে যাইত, তখন ওই ওগুলা শুকাইয়া একদম খুস্কির মত ওই যে খুস্কি যেরকম হয় না ওরকম হইয়া চলে যাইত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 shampoo ব্যবহার করি কিন্তু, মানে থাকে এক একেক জনের একটু বেশি হয় একটু কম হয়, তারপরে শীতকালে তো একটু বেশি হয়, এই গরমের দিনে কিন্তু এই সমস্যাটা থাকে না, এই শীত আসলে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ শীত আসলেই সমস্যাটাশুরু হয়ে যায়, আমারো এই সমস্যাটা দেখা দেইছি, আগে তো তোমার আমার মাথায় একদমই dandruff ছিল না, কিন্তু ইদানিং হচ্ছে তোমার দেখা দিচ্ছে কিন্তু তোমার মত এত বেশি না, ওই shampoo করলে চলে যায়, তুমি তাহলে আমার মনে হয় তোমার একটা doctor দেখানো উচিত, skin doctor এটা তো ঘা হয়ে গেলে, ঝামেলা হয়ে যাবে, আর চুল তো পড়া শুরু করছে সম্ভবত, আরও চুল পরবে তোমার, doctor দেখালে, বিয়ের আগেও দেখাইছিলাম, doctor তো ওটা আলাদা মানে এই normally যে shampoo গুলা সবাই ব্যবহার করে না ওই brand এর ওই গুলার কোন shampoo দেয় নাই, আলাদা ওনাদের কি সব, কিন্তু ওইটার গন্ধ ছিল না দেখে আমি আর ব্যবহার করি নি, কিন্তু অটা অনেক কাজের ছিল, মানে গত বছরের, হ্যাঁ medicine ও ওটা তো medicine এর গন্ধ এমনিতেও ভালো লাগেনা, এর জন্য ভালো লাগেনা তোমার ব্যবহার করা উচিত ছিল, যেহেতু চুলের ব্যাপার, তুমি তো ভালোই জান মেয়েদের সৌন্দর্য চুল কয়েকগুণ বাড়িয়ে দেয় তাই না তো সেই হিসাবে এখন যদি মাথায় টাক হয়ে যায়, তবে ত ঝামেলা আর তার থিয়েও বড় ব্যাপার যদি ঘা বেশি হয়ে যায়, এটা থেকে একটু খারাপ দিকে চলে যায়, তো যতদুর সম্ভব, আবার skin doctor এর কাছে যাও, তারপরে দেখ কি অবস্থা হয়, তারা কি দেয়, আচ্ছা আছ? হ্যাঁ হ্যাঁ এই গত বছরে জন্ডিস হল না, জন্ডিস হওয়ার পরে ত একদমই সব কি বলব hospital এ ভর্তি ছিলাম অনেক দিন তারপরে নিলাম, মোটামুটি ভালো আছি হ্যাঁ পুরোপুরি ঠিক হয় নাই কিন্তু এখন ভালো আছি, আচ্ছা জন্ডিসটা কি মানে তোমার পুরোপুরি ঠিক হয় নাই? না মানুষের নাকি জন্ডিস হলে বোঝা যায়, চোখ হলুদ হয়ে যায়, আরো অনেক symptom থাকে, কিন্তু আমার হচ্ছে, যে অন্য আর একটা রোগের জন্য গেছিলাম doctor দেখাইতে তো সেখানে blood test তো সেই blood test এর মধ্যে আর কি, এই blood positive এরকম আসছিলো সেখান থেকে আর কি বুঝতে পারছি যে টা অনেক বেশি মাত্রায় ছিল তো,

এটা নিয়ে অনেকদিন, আহ এই যে অনেক ওষুধ খাইতে হয়েছে তারপরে যেয়ে একটু সুস্থ হইছি এখন আবার ওইটার পিছনে যাইতে হবে, ওটা ওটা ডাক্তার দেখাইতে হবে, মানে কি বলব অসুস্থটা থেকে মুক্তি পাওয়ার কোন রাস্তা আচ্ছা আশা শোনো, জন্ডিসটা কিন্তু তোমার খুবই মারাত্মক একটা রোগ, এটা কিন্তু বেশি হয়ে গেলে ঝামেলা অনেক খারাপ পর্যায়ে চলে যায়, তো তুমি একটু try কর যেন জন্ডিস থেকে তুমি একদম মুক্তি মুক্তি পাও ঠিক আছে. এর জন্য তোমার যদি আবারও doctor এর কাছে যাইতে হয়, তাহলে তুমি আবারও যাও, ওষুধগুলো ঠিক মত নাও, আর একটু জন্ডিসের ব্যাপারটা খুব গুরুত্ব, হ্যাঁ হ্যাঁ ডাক্তারও সেটা বলছে, আর এটাও নাকি কিছু point থাকে কিছু মাত্রা থাকে, তো আমার বেশি ছিল না কিন্তু মানে কমও ছিল না, এই মানে যাই হোক তোমার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

উম তো মানে কিছু দিন পর পরেই কেন জানি শুধু অসুস্থ হইতে হয় অসুস্থ হইতে হয়, আহ সুস্থ তো আর থাকাই হচ্ছে না, একটা না একটা লাগেই এই অসুখ মানে জ্বর,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

তো একটা ভালো medicine doctor দেখাইতে, পার এখন, হ্যাঁ আমি দেখাইছি কিছুদিন আগে doctor দেখাই আসছি, মানে অন্যান্য medicine বর্তমানে হয়ছে কি তোমার medicine দিবে, ওগুলা যতদিন খাব, ততদিন ঠিক, তারপরেই মানে,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 হ্যাঁ আসলে অনেক কি বলব আর, এখন মানুষ অসুস্থ থাকতে থাকতে মানে আসলে হাসপাতালে গেলে দেখা যায়, মানুষের এতটা অসুখ মানে, কতটা গুরুত্বপুর্ণ মানে তারপরে যদি দরিদ্র হয় তাহলে তো কথাই নাই অনেক suffer করতে হয়, তার থেকেও বলতে হয় যে আহলদুমিল্লাহ অনেক ভালো আছি, কারণ এই যে তুমি বল্লা hospital গেলে বুঝা যায়, আসলে বুঝা যায়, মানে আমরা তো এতটুকু অসুস্থতায়, কতটা খারাপ লাগে, বা কেমন যায় দিন, তারপরে তো বাসায় ফিরতে পারি, আর hospital এ দেখা যাচ্ছে যারা মাসের পর মাস থাকতেছে দিনের পর দিন থাকতেছে, তাদের অবস্থা গুলা দেখলে আসলে ভালো লাগে না, তো সুস্থ health একটু,

হ্যাঁ আসলে ,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

হ্যাঁ তারপরে আরো একটা রোগ কি, ধর তোমার শারীরিক অসুস্থতার তো একটা নিরাময় আছে, ওষুধ খেলে হয়তো সেরে যায়, কিন্তু আরো মানুষগুলা এখন মানসিক রোগি বেশি. চিন্তায় চিন্তায় আরো বেশি করে চিন্তা, চিন্তা জিনিসটা মানে একটার পর একটা মানুষের তো সমস্যার শেষ নাই, , এটা ঠিক আছে যে এটা ঠিক আছে যে একটু relief পাই, এটা যদি একটু কম করে করে তাহলে হয়ত এই আশি শতাংশ, রোগ থেকে মানে relief পাওয়া সম্ভব.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

কম যত ততই সুস্থ থাকা যায়, হ্যাঁ blood pressure এর কথা আসলে মনে পড়ল, তোমার আম্মুর না blood pressure ছিল এখন কেমন আছে? হ্যাঁ এখনও তো খুবই খারাপ অবস্থা মানে একটু চিন্তা ভাবনা করতে পারেনা, মানে blood pressure টা ছিল, high pressure ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে সেটা up-down করতেছে, এই high তো এও low ওষুধ যদি এদিক ওদিক হয় তাহলে সেদিনই অনেক বেশি pressure বেড়ে যায়, আমার নিজের pressure টা normally আশি থাকলে ঠিক আছে সেখানে একশ plus একশ দশ plus হয়ে যায় উপরের pressure দুইশ plus হয়ে যায়.

তাহলে তো খুবই খারাপ অবস্থা, উনাকে কি কোন নির্দিষ্ট কোন ডাক্তার দেখাও নাকি আহ হম একজন doctor ই দেখায়, মানে এর আগে যে একটু বাজে অবস্থা হয়ে গেছিল মানে আল্লাহর রহমতে হচ্ছে সেটা stroke এ যায় নাই, মানে কিঞ্চিত stroke এর মত হয়েছিল, যে doctor টা দেখাচ্ছি, উনাকেই regular দেখাই, check up উনি করেন, আর ওষুধও উনি দিয়েছেন. ওষুধ তা প্রায় এক বছর ধরে চলেছে pressure এর যে ওষুধটা খায়, সেটা এক বছর ধরে চলতাছে, same same ওষুধটাই, মানে ওইটা সর্বচ্চ high power এর এই ওষুধটা খেলে stroke হওয়ার সম্ভাবনা থাকে না, এই জন্য এটাই দিয়েছে doctor তো দেখা যাক আসলে কি হয়, ওষুধটা যদি continue করে তাহলে সমস্যাটা হয় না, কিন্তু ভুলে যদি একবেলা ওষুধ miss করে তাহলে পরের দিনই ঝামেলা হয়ে যায়, pressure এর ওষুধটা আম্মুর তো অনেক power এর তো, ওইটা তোমার এক দিনে একটাই খেতে হয়,

তো একটু দেখুন ঝামেলা হয়ে যায়, একদিনে একটা মানে কি যে কোন time এ আহ শুধুমাত্র সকালেই খাইতে হবে, তাও আবার সেটা এক time এ নয়টায় খাইলে সেটা নয়টা খাইতে হবে, নয়টার আগে বা পরে খাইলে নাকি সেটা কাজ করেনা, এমনি বলছে যে নয়টার মধ্যে খাইতে হবে, দশটা বা এগারোটাই খাইলে, কি যেন একটা ঝামেলা হয় আর কি, ও আচ্ছা, আমি বলব ডাক্তার যেহেতু বলছে, তাহলে হয়ত কিছু ভেবে বলছে, আর উপকার পাবে মানে ভেবে বলছে, তো সেটা সেভাবেই শোন, হ্যাঁ আর আসলে এত ওষুধ খাইতো, ভালো লাগে না তুমি যদি ওষুধ খেয়ে থাক তাহলে বুঝবা, মানে এত ওষুধ খাইতে কি আর ভাল লাগে বল? আসলে এক সময়ে,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 না না diabetes নাই এর জন্য তো আলহমদুল্লা, এদিকটা বেচে গেছেন, দুইটা যদি একসাথে হইত, তাহলে অনেক বাজে পরিস্থিতি হইত, তাহলে তো মানে কি বলব বেগতিক, word শোনাচ্ছিল, কারণ diabetes হচ্ছে, অনেক নানান ধরণের রোগের কি বলে মা বলে ওটাকে, মানে গোঁড়া, সেটা তো তোমার, আল্লাহর কাছে অনুভব কর, হাজার হাজার শুকরিয়া, তো তুমি এক কাজ কর, একটু খেয়াল রাখবা আর দেখে শুনে রাখবা, আর নিজেরও খেয়াল রাখবা. জী অবশ্যই, আর আম্মুর ব্যাপারটা হচ্ছে, pressure তো তোমার খাওয়া দাওয়া অনেক control এ খাইতে হয়, অনেক কিছুই খাওয়া যাবে না, অনেক কিছুই বেছে খাইতে হবে, যেমন তোমার ডিমের কুসুমটা খাওয়া যাবে না, গোরুর মাংস খাইতে মানা করছে, মানে এরকম অনেক নিষেধাজ্ঞা আছে, এজন্য আম্মু খুব বিরক্ত যে, মানে সুস্থ থাকলে এগুলা বেছে খাইতে হত না. এত ঝামেলা পোহাইতে হত না, এর জন্য সুস্থ থাকা জরুরি,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

হ্যাঁ তুমিও ভালো থেকো, আবার কথা হবে আশা করি.

নমস্কার বন্ধুরা আজ আমরা দক্ষিণ ভারতের একটি বিখ্যাত movie নিয়ে আলোচনা করতে চলেছি সেই movie টির নাম হল KGF chapter one এই movie টির অবশ্য দ্বিতীয় part ও আছে এবং সেটিও খুব শিগগিরই release হতে চলেছে আমরা জানি দক্ষিণ ভারতের বেশীরভাগ movie তাদের comedy scene এবং action scene এর জন্য বিখ্যাত এবং তাদের সমস্ত নায়ক নায়িকারাও তাদের অভিনয়ের জন্য বিখ্যাত south indian movie ভারতীয় film industry তে তাঁদের একটি আলাদা নাম কামিয়েছে bollywood কে পিছনে সরিয়ে দিয়ে দক্ষিণ ভারতের movie রা একের পর এক record গড়ে চলেছে তো চলো বন্ধুরা আজকে আমরা সেই আহ উম তার মধ্যে একটি movie KGF নিয়ে আলোচনা করতে চলেছি KGF movie টির মূল অভিনয় রকি রকি নামক একটি ব্যক্তি তো তার আগে আমরা movie র কিছু character এর সঙ্গে পরিচয় করে নিই কারণ বেশিরভাগ দর্শকদেরই এই movie টির ভিতরের story টা কিছুটা একটু বুঝতে অসুবিধা হয়েছে এবং complicated লেগেছে এই কারণে আমরা এই movie টিকে কিছু বিস্তারিত আলোচনা করে নেব তার আগে কিছু character এর নাম আলোচনা করে নেব movie র শুরুতেই দেখা যাবে সূরিয়া বর্ধন সূরিয়া বর্ধন একটি একজন বিশাল বড় আহ মালিক industry র মালিক এবং সে উম তার সে তার এলাকাতে তার ক্ষমতার প্রভাবশালী ছিল এবং সূরিয়া বর্ধন এর ছেলে ছিল উম সূরিয়া বর্ধন এর দুটি ছেলে ছিল এবং তার একটি ভাই ছিল সূরিয়া বর্ধন এর দুই ছেলে ছিল যার মধ্যে একজনের নাম গাড়ুরা এক এবং একজনের নাম বিরাট এবং তার সবচেয়ে বিশ্বাসযোগ্য ছিল তার ভাই যার নাম ছিল আহ যার নাম ছিলো আঘোড়া গাড়ুরা এবং সূরিয়া বর্ধন এমন একজন মানুষ ছিল তাঁর রাগে এবং তার ভয়ে তাঁর এলাকার লোকেরা কাঁপত এবং তার যে industry ছিল তাঁর আহ partner ছিল আরও তিন জন যার মধ্যে অ্যান্ড্র বিজেন্দ্র দেশাই ও গুরু পান্ডিয়ান এঁরা তিন জন ছিলেন এবং আঠারোশো একাশি সালে আঠারোশো একাশি সালে এখানে PM রাধিকা সেন কেন রাধিকা সেন এখানে দেখানো হয়েছে একজনের নাম একজনের নামের warrant issue করছে যে তার সম্পর্কে যেন আর কোনওদিন কেউ জানতে না পারে এবং তাঁকে যেন ইতিহাসের পাতা থেকে পুরো মুছে ফেলা হোক hero রকি এবং মুম্বাইয়ের এবং তাদের partner ছাড়াও মুম্বাইয়ের একজন ছিল আর কি partner এবং দুবাইয়ের আরেকজন partner ছিল তো এখানে movie র শুরুতেই বলা হয়েছে যে উনিশশো একান্ন সালের উনিশশো একান্ন সালের movie তে দেখানো হয়েছে যে coal factory মানে KGF এলাকা

অবাক হয়ে যায় পাথরটি ছিল একটু অন্যরকম এবং সেটিকে দেখতে সোনার মতো লাগছিল কিন্তু সেটি পুরো সোনা না হলেও সেটি সোনার মতো দেখতে ছিল এবং সেটার পরে তাঁরা আশপাশের সমস্ত সরকারি দপ্তরে এবং mining কর্মচারীদের আদেশ আদেশ দেয় সরকারের কাছে এই বিষয়ে আলোচনা করতে এবং সরকার থেকে লোক পাঠানো হয় এবং তার সঙ্গে তার সঙ্গে আরও কিছু কিছু লোকও আসে সেই জায়গাটি উম উম সেই জায়গাটি পর্যবেক্ষণ করতে যেখানে আদৌ সে রকম কিছু আছে কিনা এবং সরকারি কর্মচারীদের সঙ্গে